লিনাক্স অপারেটিং সিস্টেম এ একটি ভাষা থেকে অপর ভাষায় ডাব করা সংক্রান্ত এই মৌখিক টিউটোরিয়াল এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি
এর জন্য আপনার কম্পিউটার এ একটি অডিও ইনপুট অথবা একটি মাইক্রোফোন যুক্ত হেডসেট এবং স্পিকার সংযুক্ত থাকা প্রয়োজন
Audacity® রেকর্ডিং এবং শব্দের সম্পাদনের জন্য প্রয়োজনীয় বিনামূল্য ওপেন সোর্স সফটওয়্যার
এটি ম্যাক ওএস এক্স মাইক্রোসফ্ট উইন্ডোজ জিএনইউলিনাক্স এবং অন্যান্য অপারেটিং সিস্টেম এ প্রাপ্তিসাধ্য
আপনি audacitysourceforgenetডাউনলোড সাইট থেকে ডাউনলোড করতে পারেন
আমি এখন উবুন্টু লিনাক্স ১০০৪ সংস্করণ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি
আমি অডাসিটি সংস্করণ ১৩ ডাউনলোড করে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে আমার PC ত়ে ইনস্টল করে রেখেছি
উবুন্টু লিনাক্স এ সফটওয়্যার ইনস্টল করা সংক্রান্ত আরও বেশি তথ্য জানতে এই ওয়েবসাইটট এর উবুন্টু সংক্রান্ত স্পোকেন টিউটোরিয়ালগুলির সাহায্য নিন
সর্বপ্রথমে আপনাকে মূল ভিডিওটি শুনতে হবে
তারপর এমনভাবে অনুবাদ করতে হবে যাতে অনুবাদিত স্ক্রিপ্ট এ প্রত্যেক বাক্যের সময়সীমা মূল স্ক্রিপ্ট এ সেই বাক্যের সময়সীমার সমান অথবা কম হয়
এটি প্রত্যেক বাক্যের শুরুর সময় লক্ষ্য করার মাধ্যমে করা যেতে পারে
যদি আপনি প্রতি বাক্যের জন্য এইটি করতে না পারেন তাহলে একসাথে দুটি বাক্যের জন্য এটি করুন
এরফলে এমনকি যদি প্রথম বাক্যের শেষে সিঙ্ক সঠিক নাও থাকে দ্বিতীয় বাক্যের শেষে সেটি সঠিক হয়ে যাবে
আপনি এটি অবশ্যই করবেন
আমরা এখন অডাসিটি ওপেন করব অ্যাপলিকেশন এ ক্লিক করা যাক
এবার অডাসিটি ত়ে ক্লিক করা হল
এইটি আপনার স্ক্রিন এ একটি ফাঁকা প্রজেক্ট খুলে দেবে
মেনু বার এ আপনি ফাইল এডিট ভিউ ট্রান্সপোর্ট ট্রাকস এবং আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন
আমরা এখন এগুলির কএকটি শিখব
প্রধান মেনুর অধীনে আপনি ভিসিআর নিয়ন্ত্রণগুলি দেখত়ে পাচ্ছেন পাউস প্লে স্টপ রিউইন্ড ফরওয়ার্ড এবং রেকর্ড
এর পাশে আপনি অডিও টুলস টুলবার দেখতে পাচ্ছেন
এতে সিলেকশন টুল এবং টাইম Shift টুল আছে
এগুলি আমরা এই টিউটোরিয়ালটিতে ব্যবহার করবো
স্বাভাবিকভাবে সিলেকশন টুল সক্রিয় থাকে
আসুন এখন একটি ডাবিং করা যাক
Scilab এর একটি ইংরাজি ভাষার টিউটোরিয়াল matrixoperationডব্লুএমভি চালানো যাক
টিউটোরিয়াল চালানো যাক আমাকে অডাসিটি এর সাহায্যে এই টিউটোরিয়ালটিকে হিন্দিতে ডাব করতে হবে
আমি আগেই এটি অনুবাদ করেছি এবং বাক্যগুলির সময়সীমা লিখে রেখেছি
এখন আমি এটি রেকর্ড করবো
রেকর্ডিংএর জন্য রেকর্ড বাটনে ক্লিক করা যাক
साइलैब के इस्तेमाल से मैट्रिक्स ऑपरेशन के इस ट्यूटोरियल में आपका स्वागत है
इस ट्यूटोरियल के अभ्यास लिए आपके सिस्टम में साइलैब का संस्थापन होना आवश्यक है রেকর্ডিং বন্ধ করার জন্য স্টপ বাটনে ক্লিক করতে হবে
লক্ষ্য করুন অডিও টাইমলাইন এ দুটি স্টেরেও ট্র্যাক আছে যেখানে ন্যারেশন দেখা যাচ্ছে
স্পাইকস গুলি হল ওয়েভফর্মসহ
স্টেরেও ট্র্যাক এর বামদিকে লেবেল গুলি আছে এবং ডানদিকে দুটি ওয়েভফর্মসহ দেখা যাচ্ছে
এগুলি ইনপুট এর দুটি চ্যানেল কে বোঝায় বাম চ্যানেল এবং ডান চ্যানেল
একবারেই সম্পূর্ণটি রেকর্ড করে নেওয়া ভালো
আপনি একটি অডিও ট্র্যাক পাবেন
এইক্ষেত্রে দুটি বাক্যের মধ্যে অবশ্যই ১ সেকন্ড এর বিরতি রাখবেন
এখন এই ক্লিপ টিকে প্রত্যেক বাক্যের শুরুতে কেটে অনেকগুলি ক্ষুদ্রতর ক্লিপে বিভক্ত করুন
এর জন্য শর্টকাট হল CTRLI
অডিও ট্র্যাক টি বিভক্ত করা যাক
এই ক্লিপ টিকে স্লাইড করে আগে দেখে রাখা বাক্যটির শুরুর সময় এ মিলিয়ে দেব
time শিফ্ট টুল বেছে নিলাম
লক্ষ্য করুন যে কার্সর এখন একটি দুইমুখী আরো
আমি এই সময়টিতে ক্লিপ সরিয়ে নিয়ে গেলাম
শেষ ক্লিপ থেকে শুরু করে প্রথম ক্লিপ পর্যন্ত করতে হবে
এর কারণ স্থান না পেলে পূর্ববর্তী ক্লিপ এর অবস্থান পরিবর্তন করা যায়না
পরবর্তী ন্যারেশন অর্থাৎ পরবর্তী বাক্যের ন্যারেশন শুরু করার জন্য সিলেকশন tool এ ক্লিক করুন timeline এর যেকোন একটি চ্যানেলে ক্লিক করুন
রেকর্ডিং শুরু করতে রেকর্ড বাটনে ক্লিক করুনকরা হল
साइलैब कंसोल विंडो खोलिए
রেকর্ডিং থামাতে স্টপ বাটনে ক্লিক করা যাক
সেগুলি আলাদা ট্র্যাক এ দেখা যাবে
এখন দেখা যাক এই সমস্ত narration গুলি কিভাবে যুক্ত করে একটি ট্র্যাক তৈরী করা যায়
টাইম shift টুল বেছে নিলাম
সেটিকে সরিয়ে এনে প্রথম অডিও ট্র্যাক এর শেষে বসান হল
অনুরূপভাবে সমস্ত ক্লিপের জন্যই এটি করতে হবে
আমরা লেবেল অঞ্চলের X বাটনে ক্লিক করে দ্বিতীয় অডিও ট্র্যাক যেটি এখন ফাঁকা সেটিকে সরিয়ে নেওয়া হল
প্রথম ট্র্যাক এর ক্লিপ স্লাইড করার সময় লক্ষ্য রাখবেন যেন সংশ্লিষ্ট বাক্যের শুরুর সময় ক্লিপের শুরুর সময় এর সাথে মিলে যায় প্রত্যেক বাক্যের শুরু সংশ্লিষ্ট সময়ের সঙ্গে মিলিয়ে দেবার পর এই প্রজেক্ট টিকে সেভ করতে হবে
সুতরাং ফাইল মেনুতে গেলাম এবংSave প্রজেক্ট এএস এ ক্লিক করা হল
একটি ডায়ালগ বক্স খুলে যাবে
ok ত়ে ক্লিক করুন
আমি ফাইল এর নাম দিলাম হিন্দি matrix অপারেশন
এরপরে এটি জিজ্ঞাসা করবে কোন স্থানে এই ফাইলটিকে সেভ করা হবে
ডেস্কটপ বেছে নেওয়া হল এবং সেভ এ ক্লিক করা হল
এটি প্রজেক্ট টিকে একটি aup ফাইল হিসেবে সেভ করবে
পরিশেষে সম্পূর্ণ প্রজেক্ট টিকে প্রয়োজনীয় অডিও ফরম্যাট অর্থাৎ ওয়াভ এমপি3 বা অন্য কোনো ফরম্যাট এ এক্সপোর্ট করতে হবে
এক্সপোর্ট অপশন এ ক্লিক করা যাক
এটি ফাইল এর একটি নাম জিজ্ঞাসা করবে
আমি scilab hindi matrix operation নাম দিলাম
সেই অবস্থান টিও নির্দেশ করা হল যেখানে ফাইলটি সেভ করা হবে
এরপর সেভ করার জন্য ফরম্যাট বেছে নিতে হবে
আমি ওজিজি ফরম্যাট এ ক্লিক করলাম ও সেভ বাটন এ ক্লিক করলাম
এরপর আপনি এডিট মেটাডাটা নামক বক্সটি দেখতে পাবেন
এখানে শিল্পীর নাম এবং আপনার প্রয়োজন হিসেবে অন্যান্য তথ্য যোগ করতে পারেন
ok ত়ে ক্লিক করলাম
এরপর অডিও ফাইলটি তৈরি হয়ে যাবে
এফএফএমপেগ একটি ওপেন সোর্স অডিও এবং ভিডিও কনভার্টের যেটিত়ে প্রায় সব কোডেক ব্যবহার করা যায়
এটি একটি ফাইল ফরম্যাট থেকে অন্য একটিত়ে সহজে এবং তাড়াতাড়ি রূপান্তর করতে পারে
এফএফএমপেগ এর বাইনারি httpffmpegorg থেকে ডাউনলোডের করা যেতে পারে
ডাউনলোডে ক্লিক করুন
নীচে স্ক্রল করুন এবং উপযুক্তটি বেছে নিন
লিনাক্সে কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয় ত়া শিখতে এই ওয়েবসাইট এর উবুন্টু সংক্রান্ত টিউটোরিয়ালগুলির সাহায্য নিন
এফএফএমপেগ ডাউনলোড এবং ইনস্টল করার পর এর দ্বারা সহজ ও ক্ষমতাশালী কমান্ড চালিয়ে মিডিয়া ফাইল থেকে ভিডিও এবং অডিও উপাদান আলাদাভাবে নিষ্কাশন করা অথবা দুটি আলাদা মিডিয়া ফাইল থেকে ভিডিও এবং অডিও নিয়ে একটি ফাইল তৈরী করা যেতে পারে
তাহলে টার্মিনাল উইন্ডো ত়ে যাওয়া যাক
এন্টার প্রেস করা যাক
এটি আমার বর্তমান কর্মরত ডাইরেকটরি টি দেখায়
এলএস কমান্ড এই ডাইরেকটরিটিতে থাকা সমস্ত ফাইল এবং ফোল্ডার গুলিকে তালিকাভুক্ত করে
ডেস্কটপ ডিরেক্টরী র মধ্যে টেস্ট ডিরেক্টরীত়ে যাওয়া যাক
CTRLL এর দ্বারা টার্মিনাল পরিষ্কার করা হল
এলএস এই ডাইরেকটরি ত়ে বর্তমান সব ফাইল তালিকাভুক্ত করে
এবার এফএফএমপেগ i compilingডব্লুএমভি test0ওজিভি কমান্ড টি টাইপ করা যাক
এখানে compilingডব্লুএমভি হল ইনপুট ফাইল
যদি i অপশন বাদ দেওয়া হয় এফএফএমপেগ আউটপুট ফাইল তৈরি করার সময় সেই ফাইলটিকে ওভাররাইট করে দেয়
এফএফএমপেগ আউটপুট ফরম্যাট এবং কোডেক নির্ধারণ করতে আউটপুট ফাইলের এক্সটেনশন বা বর্ধিতাংশ ব্যবহার করে
যদিও command লাইন প্যারামিটারস ব্যবহার করে এগুলি পরিবর্তন করা যায়
আমরা সেগুলির কিছু অল্প সময়ের মধ্যেই দেখব
এই কমান্ডটি একটি ভিডিও কে একটি ফরম্যাট থেকে অন্য একটি রূপান্তর করতে খুব কার্যকর
আমরা অন্যন্য বিষয় আলোচনা করবো
টার্মিনাল উইন্ডো ত়ে এফএফএমপেগ কমান্ড ব্যবহার করে আমরা মূল স্পোকেন টিউটোরিয়াল থেকে ভিডিও উপাদান আলাদা করতে পারি
এর জন্য টাইপ করা যাক এফএফএমপেগ i functionsওজিভি an vcodec কপি test1ওজিভি an সুইচ আউটপুট থেকে সমস্ত অডিও সরিয়ে দেয় এবং কেবলমাত্র ভিডিও উপাদান রাখে
test1ওজিভি হল আউটপুট ফাইল
আমরা এখন ভিডিও উপাদান আলাদা করে নিয়েছি অর্থাৎ ভিডিওটি মূল অডিও বিহীন
এখন টেস্ট ফোল্ডার খোলা যাক
এখানে এটি test1ওজিভি
এখন এই ফাইলটি চালানো যাক
lt৫ ৬ সেকন্ড চালানো হল জিটি টার্মিনাল উইন্ডো টি আবার পরিস্কার করে নেওয়া হল
এবার টাইপ করা যাক এফএফএমপেগ i functions hindiogv vn acodec কপি test2ওজিজি
vn সুইচ আউটপুট থেকে ভিডিও উপাদান সরিয়ে নেয় এবং অডিও উপাদানটি কেবল রাখে
এই কমান্ডটি রান করতে এন্টার প্রেস করুন
আমরা এখন অডিও উপাদান আলাদা করেছি অর্থাৎ আউটপুট এখন মূল ভিডিও বিহীন
আসুন এটি পরীক্ষা করা যাক
টেস্ট ডাইরেক্টরী টি পুনরায় খোলা যাক
TEST2অগ্গ্ফাইল টি চালানো যাক
এটি চালানো যাক lt৫ ৬ সেকেন্ড এর জন্য চালানো যাক জিটি
এবার এটি বন্ধ করা যাক
আসুন টার্মিনাল উইন্ডোত়ে ফিরে যাই
CTRLL প্রেস করে টার্মিনাল উইন্ডোটি পরিস্কার করে নেওয়া যাক
এখন দেখা যাক যে অডিও টি আমরা আগে সেভ করে রেখেছি তার সাথে মূল টিউটোরিয়ালের ভিডিও টি কিভাবে যুক্ত করা যায়
টাইপ করা যাক এফএফএমপেগ i test1ওজিভি i test2ওজিজি acodec লিবভরবিস vcodec কপি finalওজিভি
এন্টার প্রেস করা হল
এটি এখন এনকোড হচ্ছে
টার্মিনাল টি পরিস্কার করে নেওয়া যাক
এবার টেস্ট ডাইরেক্টরী টি খোলা হল
finalওজিভি ফাইলটিকেই আমরা সর্বশেষ সেভ করেছি
এবার এই ফাইলটিকে চালানো যাক
lt৫ ৬ সেকন্ড এর জন্য চালানো যাক gt
ডাবড অডিওর দ্বারা মূল স্পোকেন টিউটোরিয়ালের অডিও প্রতিস্থাপন করার জন্য আপনি কেডেনলাইভ কিনো লাইভস এবং আরো অন্যান্য এডিটিং প্যাকেজ ব্যবহার করতে পারেন
dubbing এ অংশগ্রহণকারী বন্ধুদের পক্ষে কাজটি সহজতর করার জন্য Python এ একটি গুই অ্যাপলিকেশন তৈরি করার কাজ চলছে
যেটি যেমন অডিও নিষ্কাশন করা ভিডিও নিষ্কাশন করা এবং সেগুলিকে যুক্ত করা প্রভৃতি কাজগুলি করবে
এই অ্যাপলিকেশন এবং এটি ব্যবহার সংক্রান্ত স্পোকেন টিউটোরিয়ালটি শীঘ্রই এই ওয়েবসাইটটি প্রাপ্তিসাধ্য হবে
এখন এই টিউটোরিয়াল টির মূল বিষয় আরেকবার দেখে নেওয়া যাক
সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজারের মধ্য দিয়ে অডাসিটি ইনস্টল করুন
মূল টিউটোরিয়াল টি শুনুন এবং প্রত্যেক বাক্যের শুরুর সময় চিন্হিত করুন
অডাসিটি খুলুন
বাক্যগুলির মধ্যে উপযুক্ত বিরতির দিয়ে নাররাতে করা শুরু করুন
একবারেই সম্পূর্ণটি রেকর্ড করা ভালো
অডিও টি বিভিন্ন বাক্যে বিভক্ত করুন
আগে দেখে রাখা সময় এর সাথে মিলিয়ে পিছন থেকে ক্লিপ গুলিকে স্লাইড করুন
সম্পূর্ণটি হবার পর অডিও স্ট্রীমটি ওজিজি ফরম্যাটে সেভ করুন
এফএফএমপেগ কমান্ড ব্যবহার করে মূল স্পোকেন টিউটোরিয়াল থেকে ভিডিও উপাদান আলাদা করুন
ডাবড অডিও এবং বিচ্ছিন্ন করা ভিডিও উপাদান যুক্ত করে ডাবড টিউটোরিয়ালটি তৈরি করুন
স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অন্তর্গত এবং এটি আইআইটি বম্বে এর দ্বারা wwwspoken tutorialorg ওএবসাইট এর মাধ্যমে পরিচালনা করা হচ্ছে
স্পোকেন্ টিউটোরিয়াল্ এর জন্য অর্থ আইসিটি এর ন্যাশনাল মিশন ওএফ এডুকেশন এর মাধ্যমে আসে
আরও বেশি তথ্যের জন্য httpspoken tutorialorgNMEICT Intro ওএবসাইট টি দেখুন
এই টিউটোরিয়াল্ এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
আমি অন্তরা এখানে ই আপনাদের থেকে বিদায় নিচ্ছি